একজনে সাদা গেঞ্জি পড়ছে আর ও দূরে দুইটা একটা বিল্ডিং আছে বইবার লইগা।

ওদিকে অনেক গাস আহ গাস আসে।

তারপরে এইখানো ট্রফি একটা আসে রাখা।

এটা অফিস ঘর অফিস ঘরের ভিতরে মানুষ আসে--

তাকের উফরে একটার উফরে হইল গিয়া হেমলেট রাখা কালর কালার করা সবুজ কমলা হলুদ।